আমরাও মোটামোটি ঠিক ই গেলাম দিনে বাড়ী থেকে তো গেলে বুঝতেই পারছো কাজ তাজ কিছু করতে হয় না ও সেই দিন পুরো টা ঘুরলাম সারা দিন ঘুরে ঘুরে বিকাল বেলা একটা বাজলো ভাত তাত খেয়ে তখন আবার ঘুরতে ডাকি ঘুরতে গেলাম পুরো টা ঘুরে এসে আবার বাড়ী এই কাছে তো ছিল মানে বেশি দূর ছিল না এই ফকির বাগান আমাদের গ্রামেই যেটা আছে আস্তানা বলে ওটাই ও তো তাহলে ফকির বাগানে গিয়ে তাহলে ওখানে মানে ঘোড়ার মতন কোনো জায়গা আছে মানে ধর আমি কি বলতে চেয়েছি ধর যেমন ধর কোনো park বা কোনো কিছু মানে others জাতীয় জিনিস মানে যে গুলো ধর হ্যাঁ আমাদের ধর যে আসে পাশে যে গুলো নেই কারণ ওখানে না ওখানে কোনো ধর কোনো তীর্থ স্থান আছে যেমন ধর ঘোরার কোনো জায়গা বলতে গেলে ধর কোনো মসজিদ বা কোনো ধর কি বলবো আমি তোকে

হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি মানে তোমাকে বলছি আমি এইটা এখনো ঘুরতে যাওয়ার মতো জায়গা না ঘুরতে যাবার মতন জায়গা যেরকম বলছো তুমি park টার্ক এইগুলা না একটা মানে আস্তানা আছে ওখানে মানে আগে ওতো ছিল না বড়ো কিন্তু এখন মানে আগে একটা গাছ ছিল বুঝলে কিন্তু এখন গাছটা কে কেটে ওখানে বড়ো মানে আস্থানে মতন করেছে তো ওখানে মানে পুরো একটা অনেক বড়ো area জুড়ে একটা জায়গা আছে তো ওই জায়গা তে সব যায় picnic করতে ঘোরাঘুড়ি করতে অনেক জনই যায় ওখানে কোনো park টার্ক নেই কিন্তু লোক কি বলবো তোমাকে শেষ রবিবারে মানে যেটা শেষ রবিবার . ওই টা তে মানে পুরো ওই জায়গা টা পুরো এই হয়ে যায়

তোদের ওই কি বলবো ওই শেষ রবিবার টা ব্যাপার টা হচ্ছে শেষ রোববার সবাই হয়তো এক সঙ্গে যায় না বছরে এইটা শেষ রোববার তালে মানে অনেক ভাববে যে না এইটা enjoy করে নি কারণ এইটা ধর এই বছরে শেষ রোববার তো এই বছরে শেষ weekend তো এই ভাবে মানে ধর সবাই picnic হিসাবে যায় ওটা তে তালে তো খুব মজাই হয় ধর অনেকে ধর বন্ধু নিয়ে যায় তো তোরা যে family নিয়ে গিয়েছিলিস তো তোর অন্য কোনো বন্ধু রয়েছে মানে হয়ে না ধর

family আছে কি ভাববে না ভাববে ওটা হয় না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

আর দুই number হচ্ছে ধর মানে year টাও ধর আর কিছু দিন পর শেষ হয়ে যাবে এইতো বছরে শেষ রবিবার তো সে তো enjoy টা ধর মানে last মানে full year এ কি করেছিস না করেছিস সেটা দেখে লাভ নেই but last সেই কদিন যাতে enjoy এনজয় হিসাবে বলে না যার শেষ ভালো তার সব ভালো মানে ওই টায় যাতে হয় তাই না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 হম হম হম তা ঠিক আর বাকি গুলো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

ও আর আর বাকি picnic গুলো কোথায় করেছিস তুই?

এই রকম যেই গিয়েছিলাম মানে কোনো special দিন ছিল না তাও গিয়েছিলাম তো ওখানে সারা দিন মানে ওখানে গিয়ে বুঝলাম যে family র সাথে যাওয়া কি আর বন্ধু দের সাথে যাওয়া কি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 ধর বাবা গেলো মা গেলো তো তো ওদের সামনে ধর ওতো টা freindly ধর behaviour করতে পারবি না না আর বন্ধু দের সঙ্গে গেলে এই ভাই কি করছিস না করছিস তার পরে ধর enjoy ঘোরাঘুড়ি এই করবো ওই করবো হম তো এই গুলো একটা ব্যাপার করে তাই না না সেটা না ওখানে গিয়ে enjoy তো বাঁড়া দূরের কথা কি বলবো মানে enjoy হয়ে ছিল সেই রকম enjoy না প্রথমে গেলাম সারা দিন ধরে সেই রান্না করার জন্য সারা দিন খেটে গেলাম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 করবো তা সেই আগে সবাই কে খাওয়া দাওয়া করালাম তার পরে গিয়ে আমরা খেলাম তার পরে আবার সেই থালি হাড়ি যত রকম যা ছিল বাসন পাত্র সব ধোয়া ধোঁয়ায় করে তখন আবার চাপাতে লাগলাম সব গাড়ি তে করে মানে গাড়ি নিয়ে গিয়েছিলাম তো ওই গাড়ি তে চাপাতে লাগলাম সব কিছু দিয়ে এইবার একটু ঘুরবো যে ওখানে মানে সেটারও উপায় নেই চলো এইবার বাড়ী দিয়ে বাড়ী চলে এলাম জানিস সেই দিন মানে কোনো enjoy ই হয় নি সারা দিন খেটেই গেলাম ওটাই মানে picnic করতে গেলাম enjoy এর জন্য but সারা দিন শুধু খেটে গেলাম জিনিস আনা থেকে শুরে করে রান্না করা থেকে শুরু করে থেকে সবাই কে সামলানো থেকে শুরু করে মানে মানে enjoy করতে গিয়ে সেই বাঁশ হয়ে যায় অমনি একটা ব্যাপার হয়ে গেলো তাই না এই মানে যেই enjoy করছে সে করেই যাচ্ছে সারা দিন আর আমাদের মনে enjoy মানে কিছু কি বলবো ওখানে ওই কথা টা বলছিলাম রান্না করতে করতে ওটাই ধর enjoy আমাদের কাছে তা ছাড়া কোনো enjoy নেই ওইটাই মানে ঘুরতে পাশ নি তার পর ধর কোনো জায়গা মানে কি বলবো ঘুরতে গেলে ছবি তুলতে হয়ে তার পর ধর না যায় হোক phone এ ধর নাচ গান করা হবে যদি ধর হান্নান না নিয়ে যাস তো তো ধর phone এ ধর নাচ গান করা হবে তোর ধর other ধর গল্প করা হবে তারপরে ধর কোথাও গেলি রেজায় গিয়ে ধর ছবি তুলে picnic এ মানে status দিলি যে picnic করতে এসেছি তার পর ধর picnic এ ধর যে আনন্দ টা হয় সবাই মিলে খেলা ধুলা করা বা ধর কোনো cricket নিয়ে গেলি cricket খেললি তোরা ঘুরতে গেলি সেই গুলো আর ধর মানে ওই position এ আর হয় না তাই না যদি ধরে এই করতে লাগিস এক দিকে status বলতে photo গুলো সেই রান্না করার photo গুলোই তুলে ছিলাম তোমার যেটা বলছো তুমি ঘুরতে তো মানে গেলে তো একা দুই জন মিলে গেলে হবে না সেই ধরোদশপনেরো জন মিলে down দিলাম তো ওতেই যা মজা পাবো তা ওটা আর কোথাও পাবো না মানে পুরো একটা যেটি ওই spot টা তে পুরো একটা round দিয়ে আমরা দশ বড় জন ছেলে মিলে পুরো টা যে আনন্দ টা পাবো ওটা আর কোথাও পাবো না হম হম হম ওটাই ওটাই তালে কি বল তো ওই জন্য মানে অবস্থা খারাপ হয়ে যায় তা আর খেটে খেটে খেটে খেটে রাতে বেলা মনে ও হয়ে না যে কোথায় আর যায় তখন মানে বাড়ী তে মনে হয়ে যে সারা দিন খাটলাম আর এইবার ঘুমায় আর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 হিসাব পাতি করে আবার দেখছি পয়সা ঠিকঠাক আছে কি না মিলাতে মিলাতে সেই দেখছি আবার রাত আট টা বেজে গেলো আট তা নয়টা বেজে গেলো এসে আবার খাওয়া দাওয়া করে ব্যাস ঘুমিয়ে গেলাম সেই তো মানে সেই দিন কোনো সেইদিন কোনো কিছু করতে পারলাম না হম ওটাই মানে মানে রাত সারা দিন তো গেলো গেলো আবার রাত্রী বেলাটাও মাটি চলে গেলো নিয়ে এক বারে জাতা হয়ে গেলো তো আর বার তিন number picnic এ কোথায় গিয়েছিলি numner তো ওটা মানে সেই first january তে গিয়ে ছিলাম ওইটা box নিয়ে আমাদের মানে ওটা box তো কোথায় নিয়ে যেতে দেয় না তাই আমাদের এইখানে গ্রামে মাঠের ধারে যেতে হয় মানে আমাদের বাড়ি থেকে একটু কিছু দূরেই বাড়ি দেখা যায় না একটু মানে বাড়ির সামনে করলে বুঝতে ই পারছো enjoy তো কিছু হবে না একটু দূরে গিয়েছিলাম মাঠের দিকে ওটা তেও সেই same case কোনো enjoy মানে

এগারো টা অবধি মানে কি বলবো সারা দিন খেটেই গেলাম এগারো টা অবধি চাপাতে নামাতে ও ওটাই box চাপানো নামানো মানে প্রচুর খাটনি ভাই তার পর ধর কি বল তো তোর এক জন দুই জন মিলে হয় না তা পর ধর সাবধান না করলে হাথে পায়ে লেগে যাবে তখন লেগে গেলে ব্যাস হয়ে গেলো তোর picnic কে চুপ চাপ সেই

ভাই কোথায় থেকে box নিয়ে আসলি বাজছে না মানে প্রচুর headache না ওটার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 তাও সেই দোষ যাদের উপর ছিল সেই ওরাই ওইদিকে বলবে সবাই যে তোরাই দেখ করিসনি ভালো তোদের ঐটা ভালো হয়ে নি মানে headache কি বলবো তোমাকে ওই honda নামিয়ে আবার সেই বাজার গুলো সব কাটতে বসলাম

বারোটার সময়ে সবাই কে খাওয়া দাওয়া করিয়ে তখন আমরা তাও খেতে পাই নি মানে এতো কাজে পরে ছিলাম রান্না বান্না হলো সব নামান হলো এবার সবাই কে খাওয়ানো হলো আবার সবাই কে খাওয়ানোর পর আমার খেলাম এবার যে আবার ভাবছি যে একটু যে নাচা নাচি করবো honda তে তার কোনো উপায় নেই চলো সব ধোয়া ধোয়ী করতে ধোয়া ধোয়ী টা যতক্ষণ family র সাথে যাবো না ততক্ষন ধোয়াধুয়ি টা আমাদেরকেই করতে হবে

একটু নাচা নাচি করে এই সব চাপিয়ে আবার চলো বাড়ি মানে ওরা সব honda র সাথে আসছে নাচতে নাচতে কাছে ই ছিল তাই জন্য ওরা নাচতে নাচতে আসছে কিন্তু আমাদের ঐই সব মাল গাড়ি তে চাপায়ে চাপিয়ে নিয়ে যেতে যেতেই শেষ ওটাই ওটাই আর কি বল তো ধর তুই ধর সকাল থেকে ধর অতো headache নিয়ে নিয়েছিস না নিজের উপরে আর ধর তোর সঙ্গে নিশ্চয়ই সঙ্গী ছিল এবার তারাও headache নিয়েছে এইবার কি বলতো ধর সকাল থেকে উঠে তুই বলি যেমন যে ধর তুই তোরাই সব এনেছিস জিনিস টা কে তার পর আবার ধর সবজি কাটা বাজার করা সবজি কাটা সব টাকা পয়সা হিসাব করা তার পর ধর টাকা পয়সা ভুল হয়ে গেলো তখন আবার বলবে যে না হয় তো তোরা দায়িত্ব নিয়েছিলিস তোরাই হয়তো টাকা গুলো মানে কিছু করেছিস ঠিক আছে তার পর ধর কি বল তো ওই গুলো হলো তার পর ধর তুই ই করলি কি বলে রান্না সবজি কাটলি এবার সবজি কাটার পর দুটো তে আবার রান্না করতে হবে রান্না করা টাও একটা ধর চাপে কারণ ধর রান্না করলে তো আর হয়ে না রান্না তে সব কিছু maintain রাখতে হয় কারণ যাতে খেতে খারাপ লাগে সেই ভাল লাগে লাগে নাহলে খারাপ খারাপ যদি হয়েছে খাবার তখন আবার তো তোকে ই গাল দেবে সবাই তো ওই গুলো একটা বিশাল চাপের তার পর ধর honda এনে ধর তুই তো ধর নাচতে ও পারিস নি মানে তোর বেকার মানে সারা দিন শুধু খেটেই গেলি তোর first থেকে last অবধি খেটেই গেলি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 তুই একটু একটা নিয়ে যা রে আমি যাচ্ছি ওই গুলো ঠিক আছে but তোকে কি করতে হবে বল তো ধুয়া ধুয়ি করতে হবে না কোনো কিছু তার জন্য হয় তো তোদের বড়োরা থাকবে বা হয়ে তো কাউকে মানে hire করে নিয়ে আসবে তো সেই গুলো দিক থেকে ধর তুই একটু আরাম পাবি তুই একটু তখন ঘুরতে পাবি but family সঙ্গে গেলে ধর সেই level এ তার মজা টা তো আর হবে না যেই গুলো বন্ধু দের সঙ্গে হয় but দেখ বন্ধু দের সঙ্গে গেলে না headche টা একটু পরে যায় বেশি যদি headache না পরে যদি সবাই মানে ধর মিলে মিশে headache তা নিতে যায় তা হলে তুইও enjoy করতে পারবি বা সবাই enjoy করতে পারবে হ্যাঁ ওই একটু এইটা করলো তালে আমিও ওটা করি বা ধর ওই first এ করেছে আমি last এ এই করেছি তাহলে কি বলতো তো তুই হয় তো last দিক enjoy পাবি নাহলে first দিকে enjoy পাবি মানে কোনো এক দিকে তো না কোনো এক দিক তো enjoy পাবি তো সেই দিক থেকে ধর তুই একটু feel better হবে যে না হ্যাঁ সবাই মিলে এসেছি তাহলে আবার পরের বছর আসবো but এই যে তুই একটা একটানা খেটে গেলি না সেটা তোর আবার মনে হবে না যে আবার next year এ এদিকে নিয়ে আবার আসি বা এদের সঙ্গে আসি বা honda করে আসি কারণ তখন মনে হবে যে না আগের বছর তো আমি গোটাই একাই খেটেছিলাম বা আমরা তিন জন মিলে খেটে ছিলাম বাকি সবাই enjoy করেছিল তো সেই দিক থেকে না তোর একটু খারাপ লাগবে আর বাকি বল আমিও জানিস্ একটা trip এ গেছিলাম picnic এ গিয়েছিলাম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

আর সেই বাচ্চারা বুঝতেই পারছো আমাদের কথা তারা সুনবেও না কিন্তু বাড়ি লোকও বুঝবে না কি হ্যাঁ বাচ্চারা ই শুনেনি বাচ্চা দের দোষ হবে . মানবেই না কোনো দিন যে বাচ্চার দোষ কিছু যদি হয়ে যায় সেই আমাদেরই পুরো চাপ হম হম তাদেরকেই তো চাপ দেবে কারণ কি বল তো ওদের থেকে তোরা বড়ো আর always ধর মানে সব কিছু তেই না বড়দেরই দোষ হয় যেমন দেখ কোনো accident হয় দেখবি তখন দেখবি যদি কোনো lorry যদি কোনো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 ধর বড়ো তোর ঘরের মধ্যে বলছি তোর ছোট ভাই কোনো দোষ করলো না তখন দেখবি বড়ো ভাই কেই মানে মা বাবা রা বকবে কি তোরি দোষ তুই কেন ওর সঙ্গে লাগতে গেলি বা তুই কেন ওর সঙ্গে ই করতে গেলি তেমন ই হচ্ছে পাড়ার তাহলে তো বকবেই ধর আর পাড়া তো তোর হিসাবে দিছে যে না হম যে কলিম যাচ্ছে যে কলিম এর সঙ্গে একে দি ঠিক আছে কলিম এর দায়িত্ব নেবে but যেখান দেখলো যে তো তুই ঠিক দায়িত্ব নিয়েছিস তোর তো আলাদা ও headache আছে

তুই তো ওকে বলে বোঝাতে পারবি না যে দেখো আমি তোমার ছেলে দায়িত্ব নিয়েছি তার মানে এই না যে আহ তোমার ছেলে কে আমি আমার কোলে বেঁধে রাখবো বা ই করে রাখবো picnic এ গেছে সবাই মিলে মিলেমিশে করবে একটু ধর কথা বার্তা বলবে এইবার ধর খেলতে গিয়ে কোথাও পরে যেতে পারে লেগে যাতে পারে তাই হলে সব সময়ে আমি আঁচলে বেঁধে রাখতে পারবো না আর তার ছাড়া বল আমার আরও headache আছে সেই গুলো তুই তখন বোঝাতে পারবি না তখন বলবে না তুই নিয়ে গেছিস তুই কেন দায়িত্ব রাখিস নি আর ধর তোর কথা সুনবেও না ছোটো রা সেই না যে তুই বলবি যে আমি শোন্ আমি তোর বাবা বলেছে আমার কথা শুনে রাখতে চলবে এখন কার ছোট গুলো ধর প্রচন্ড advance ঠিক আছে তাই জন্য ধর ওরা তার তার আবার picnic এ গেছে তো অতো গুলো কথা শুনবে ও না ওরা তখন বলবে না দাদা এমনি করো না দাদা enjoy করতে দাও তো ধর তুই যদি না enjoy করতে দিস তখন বাড়ি তে গিয়ে বলবে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 হ্যাঁ সেটা তো বটে মানে ধরো আমি ওদের কে নিয়ে গেলাম তো ওড়াও তো সেই বাচ্চা ওদের তো এখন জ্ঞান ট্যান অতটা হয়ে নি ওরা সেই আমি যা বলবো তার বিপরীত ই করবে মানে আমরা যেটা বলবো সেটা কোনো দিন ই করবে না যে হ্যাঁ না এইটা বারণ করছে তো এইটা করবো না সেটাই নায়ে ওড়া যেটা বারণ করবো ওইটাই করবে আর ধরো এইরকম কোনো চিন্তা নেই যে হারিয়ে যাবে কিছু হয়ে যাবে সেটা নেই মানে বুঝতেই পারছো box নিয়ে গেছি মানে একাই তো আর যাবো না অনেক জন ই যাবে সেই আমাদের ঝামেলা তো মানে বুঝতেই পারছো সারা দিক ঝামেলা তো হবেই তো সেটাই একটা চিন্তা মানে

কিন্তু ওদের কে বোঝাবে যদি ধর আমারও ঝামেলা করি তো কত ঝামেলা টা বাড়বে ঐই ঝামেলা টা ধরো ওর বাচ্চাকেই বাঁচাবার জন্য ওদের সাথে ঝামেলা করলাম তো না বলবে না তোরাই গিয়ে ঝামেলা করছিস তোর সাথে আর পাঠাবো না হম হম হম ওটাই ওটাই কি বলবি বল ঠিক ই বাদ দে বাদ দে ওদের কথা ওরা যত টা মানে কি বলবো ওদিকে মানে যত পারবি ওদিকে avoid করে চলবি কারণ ওকরাই ভালো তাছাড়া আর কি বলবি বল তার ছাড়া কিছু বলার ও নেই কি বলবো তোমাকে এই মানে but বাচ্চা তো মানা ও করতে পারছি না যে না তোদেরকে নিয়ে যাবো না বাড়ির লোক এসে বলছে যে না বাপ্ কি করবো বল এইদিক

আর কয় জন মানে ধরো আমরা বড়ো বাচ্চা আছি আমাদের বয়েসের সেই গুলো তো বেশি জন নেই সেই হিসাবে লোক বাড়ানোর জন্য তো বেশি জন কে লাগবে তো সেই হিসাবে আমারও দেখছি যে হ্যাঁ যদি দুচারটে লোক বাড়ে তো বাড়ুক সেই হিসাবে আমরাও নিয়ে যাচ্ছি কিন্তু সেই বুঝতেই পারছো headache বেড়ে যাচ্ছে হম হম হম সেই জন্যে headache তা ধর বাড়বে কারণ ধর যে তুই ধর বাচ্চা ওরা হম তো তার ছাড়া আর কোথায় picnic এ গেছিলিস এইটা ছাড়া আর কোথায় বলতে এক বার office থেকে গেছিলাম একটা সেটাও মানে শালবন চিনো তো তুমি তুমি মনে হয়ে চিনবে এইখানে শালবন আছে হম হম হম শালবন শালবন শুনেছি নাম শুনেছি একবার গিয়েছিলাম ঠিক আছে তো সেই আমাদেরও আমাদেরও office থেকে শালবন নিয়ে গিয়েছিল but তোদের সঙ্গে হয় তো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 সেটা তো বটেই মানে ওখানে গিয়েছিলাম ওগুলো মানে কি বলবো এইবার হবে . মানে সারা দিন আমরা গেলাম প্রথমে তো . দের side এ দিল যেটা আছে ওখানে ই প্রথমে আমরা

শালবন যাবার আগে যেই bridge টা আছে ঐই bridge টাতে সবাই মিলে দাঁড়িয়ে photo তুলে আর করে অনেক ক্ষণ থেকে মানে enjoy করছিলাম ওখানে চিল্লাচি চেচি করে আর করে তার পরে ধর সবাই এলো তখন আমারও গেলাম ঐই শালবনের ঐই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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই শাল ওই ওই জায়গাটা কে তো শালবন বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই শাল বনের যেই বাগান টা আছে ওখানে গেলাম তার পরে এইবার সবাই মিলে এলো আমরা ধরো দূর থেকে গিয়েছিলাম যেহুতু তো বাসন পাতি কিছু আমরা নিয়েই যায়নি ওই ওখানেই এক জন মানে আমরা যে যে গিয়েছিলাম office এর তো এক জনের ওখানে ই নানার বাড়ি তো ও নানার বাড়ি থেকে সব বন্দোবস্ত করে এলো মানে ওই গ্রামে যে গুলো ভাত এইবার আরো পাওয়া যায় তো ওই গুলোই ওরা ভাড়া করে দিয়ে ছিল এইবার সেই সব মানে আমরা দুই জন না তিন জন এক জন টোটো করে নিয়ে গেলো সে তিন জন মিলে আমরা গেলাম পুরো রাস্তা গেলাম তিন জনে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 honda তে আমরা ওখানে box তো নিয়ে যায় নি সেই একটা speaker ছিল যে গুলো buletooth এর bluetooth না যে গুলো এখন বাজছে না speaker মতন ছোটো ছোটো ওগুলো নিয়ে গিয়েছিলাম তো ওটা বাজাতে বাজাতে আর সেই গান করতে করতে আসছি আর সেই মানে একটু মাঠে ধারে গেছে আর কি হয়েছে জানো একটা মানে আমাদের মানে ভাত ছ্যাকার জন্য যেই খাঁচি গুলো হয় না ওটাই পরে গেছে

হ্যাঁ শুনো তো তুমি কি বলছি তোমাকে ওটা পড়ে গেছে আমরা মানে প্রথমে আমি জানো পড়েগেছে আমরা তখনই বুঝতে পেরেছি যে হ্যাঁ আমার পিছনে তাকিয়ে দেখি যে নাই আমরা তো ভাবছি যে গেলো এইটা আর পাওয়া যাবে না কোথায় পরে গেছে না পরে গেছে দিয়ে একটু পিছনে গিয়ে দেখছি তো দু জন লোক দাঁড়িয়ে আছে তো ওরা বলছে এই যে তোমাদের এইখানে পরে গেছিলো এইটা নিয়ে যাও ওটা নিয়ে এসে আবার ভালো করে বাঁধা ওখানে বাঁধলাম সব নিয়ে তার সব আবার নিয়ে এসে পৌঁছলাম ওইখানে সেই আমরা তখন ওইখানে পৌঁছে এইবার সব রান্না বান্না চাপানোর জন্য সব রান্না মানে প্রথমে গিয়ে তো সেই বুঝতে পারছো লুচি পুরি এই গুলো সব খাওয়া দাওয়া করলাম দশ টার সময়ে এগারো টার সময়ে খাওয়া দাওয়া করে তখন আবার সেই ওরা রান্না করতে লাগলো এবার আমরা তো জানছি ওইখানে থেকে লোক নিয়ে গিয়েছিলো ওরা রান্না করতে লাগলো আর আমরা সব ঘুরতে গেলাম পুরো টাই মানে ওখানে সব চারই দিক ঘুরে এসে তখন এইখানে নাচ গান করে আর করে সারা দিন ওখানে enjoy করেছিলাম

ঠিক আছে তাহলে তুই আই নিয়ে আবার phone কর ঠিক আছে ঠিক আছে okay রাখছি হ্যাঁ রাখো রাখো hello আপা কেমন আছো? হাঁ ভাল আছি, আপনি কেমন আছেন? এই চলছে আমি ভাবলাম আজকে আপনাকে phone করে একটু আমার গোয়া ঘুরতে যাওয়ার গল্প শোনাই কারণ অনিকদিন কারো সঙ্গে গল্প টোলপ করা হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনারা তো গেছিলেন শোনাই হয়নি আরে ঘোরা খুব ভাল হয়েছে মানে ব্যাপার টা হচ্ছে যে বিয়ের আগে তো আমি আহ এত ঘুরতে তুরতে যাইনাই কারণ না আমার মা বাবা কোনো দিনই আমাকে ঘুরতে নিয়ে যাই ওই school এ school থেকে আগে সান্তিনিকেতন নিয়ে গেছিল সেখানেই গেছিলাম

তাছাড়া আমি কোথাও ঘোরা টোরা হয় নি আর তো বিয়ের পরে ওই আহ বিয়ে ছিল ওই কোলাখাম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

হ্যাঁ হ্যাঁ সিকিম এর side এ তো আহ তা তারপরে তারপরের বছর আমরা মুর্শিদাবাদ গিয়েছিলাম আমি মুর্শিদাবাদটা ঘুরছি কারণ ওখানে আমার দিদি আছে

হ্যাঁ তো ওখানে আমি আমার বর কে নিয়ে গিয়েছিলাম আর কো covid এর covid পরে পরেই তখন covid টা সবে কমছে তো আমরা গিয়াছিলাম ওখানে ভালই লাগছিল তারপরে তারপরে ও হ্যাঁ তারপরে তো আমরা গোয়া গেলাম

তো গোয়া টা খুব ভালো ঘোরা হয়েছে মানে ওটা একটা আলাদাই experience যদি কোনদিন সময় সুযোগ পান তাহলে একবার গোয়া ঘুরে আসবে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

এবারে খুজা গিয়া না প্রথম বার যাচ্ছি এত মজা লাগছে যে কি বলবো সে সবাই নাচছে কি মজাই যে হচ্ছে আর উম আহ সেই সেই সারুক খান এর একটা সিনেমা ছিল না আ চেন্নাই এক্সপ্রেস

চেন্নাই এক্সপ্রেসে যে যে ইয়াটাই সুরুতে যেখানে দীপিকা পাদুকন ছিল train আ আর এক সাল সামনেই যেখান টাই train টা দাঁড়াইয়া গিয়েছিলো সামনে একটা বিসাল বোরো ঝরনাই যাচ্ছিলনা সেই দুদসাগর তহ ওই দুদু সাগর এ গিয়েছিলাম আমরা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

তো ওই ওই ডুব সাগরে গিয়েছিলাম আমরা

দু~ডুব সাগরে যেতে গিয়ে যাবার সময় আমরা উঠছি তো trick করে যেতে হয় অতটা তো নেওয়া যায়না গাড়ি trick করে কিছুটা যেতে হয় যেতে যেতে ওখানে এতো হনুমান এতো হনুমান যে আমাদের খাবার নিয়ে পালাইছে ও বাবা সে কি কাণ্ড কারখানা বাবারে বাবা মাথা খারাপ হয়ে গেছে না তবে night life টা গোয়ায় খুব ভালো এটা আমি বলতে পারি গোয়ার night life খুব ভালো আমাদের hotel টা একদম beach এর কাছে ছিল তো রাত্রে বেলা অনেক রাত করে আমরা beach থেকে খাওয়া দাওয়া করে সে এক ওখানে ছিল beach এ তো ওই shack এর মধ্যে আমরা খওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে যখন ফিরতে ফিরতে আমাদের ওই মোটামুটি ধরেন কোটা রাত্রি একটা দেড়টা বেজেগেছিল

হ্যাঁ কিন্তু আমাদের এখানে যেমন হয় রাত্রি একটা দেড়টার সময় পুর সুন্সান কোন জনমানব নেই একেবারে পুরো রাস্তা ফাঁকা ওখানে কিন্তু সেই রকম ব্যাপার নয় পুর রাস্তায় আলো জ্বলছে লোকজন ঘুরে বেড়াচ্ছে হাটছে বেশ ভালই লাগছিল মানে আমরা তো হেটে হেটে হেটে হেটে আসছি আস্তে আস্তে আমরা কয়েকটা জায়গায় দাড়িয়ে আমরা photo তুলেছি রাত্রেবেলা হ্যাঁ তো photo তুলতে যখন photo তুলছি pose দিচ্ছি আমাদের পাস দিয়ে কয়েকটা আহ মানে কয়েক জন লো উম বাস বাক বাচ্চা মানে বেশ ভা বড় বড় লোকজন সব ঘুরতে এসেছে সবাই চলে যাচ্ছে চো~চলে যাচ্ছে আমাদের কে hii টাটা করতে করতে চলে গেল even local রাও আমাদের সঙ্গে এত ভালো ব্যাবহার করেছে না আমরা কি বলবো আপনারে

ইয়ে কি বলে আমরা গিয়েছিলাম হচ্ছে আপনার বাগান গিয়েছেন ওখানটায় এতো এতো না এ এ মানে এতো ঝোক ঝোকে ব্যাপারটা মানে light light জ্বলছে disco চলছে মানে পুরো রাস্তার উপরে লোকজন নাচছে সে এত ভালো লাগছিল না আর আমরা দিনের বেলাতে সেরকম জমজমাট থাকেনা জমজমাট কি রাত্রের বেলাতেই হয় এ দিনেরবেলাতে দিনেরবেলাতে দেখবে খালি আপনার side scene যে গুলো হয় যে চা~ church গুলো আসে না church গুলো গুলাতে যেতে খুব ভালো লাগে দিনের বেলা আর beach ব্যাপারটা কি বলুনতো ওখানে তো ওঠা নার্ভ সে রকম পরে না তো ওই church এর কাছে গিয়ে সকাল বেলা ওই শীতকালে গিয়ে বসে থাকতে খুব ভালোলাগে কারণ ওটা আলাদাই একটা মজা তারপরে এরকম আমরা আগুয়াডা সময় তারপরে আরও এই রকম কয়েকটা জায়গা আছে যেখানে আমরা ঘুর ছিলাম

তো এই fort গুলো museum গুলো আর যেইগুলো আমরা ঘুরছি না সেগুলিতে সকাল বেলা ঘুরতে ভালো লাগে যেমন সকালবেলা আমরা ইয়েতে গিয়া ছিলাম ডলফিনে side scene ঘুরতে গিয়েছিলাম আ আমাদেরকে নিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে দার করিয়ে দিয়েছে boat টা

এবারে দেখো এবারে আমাদের কে খুজতে হবে কখন ডলফিন আসবে আমরা ডলফিন দেকতে পেয়েছিলাম দুই তিন খানা ডলফিন দেকসি আমরা

আমাদের পাস্ দিয়ে লাফ কাটিয়ে চলে গিয়েছিলো কি ভালো লাগছিলোও মনে হচ্ছিলো কি একদম বিদেশে চলে এসেছে হ্যাঁ সত্যি ওখানকার ওখানকার বারি ঘর আহ architecture এত সুন্দরনা পুর মনে হচ্ছিল বিদেশ চলে এসেছি আর

covid এর পর থেকে church এ ঢোকা বন্ধ করে দিয়েছে একেবারে

হ্যাঁ আনজু নদী আনজু নদীতে গিয়াছিলাম আনজু নদ তো পুরো পুরো পাথরের beach মানে beach আপনার যেরকম বালির হয় না

এতো ভালো লাগছিলো না আমার না কয়েকটা ছবি আছে ওখানে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি আর আবার husband পেছন থেকে ছবিটা তুলছে এত সুন্দর লাগছিল না পুর সানসাইট টা উচে মনেহচ্চে পুরোসানসাইট এর মধ্যে

এতো সুন্দর লাগছিলো না পুরো sunset টা হচ্ছে মনে হচ্ছে পুরো sunset এর মধ্যে and আমি পুরো সমুদ্রের মাজখানে দারিয়ে আছি আর পুরো sunset টা হচ্ছে এত সুন্দর সুন্দরএতো সুন্দর view না এতো ভালো লাগছিল রাত্রে বেলা ওখানে গিয়ে আমরা বসেছিলাম কাজ নেই কি কিছু করার নেই চুপ চাপ বসে আছি জি